এই ফটোর মইধ্যে শেলফে কার্টুন রাখা দেখা যার।

এই ফোটোর মইধ্যে অনেকটা খাটের দরজা রাখা দেখা যার--

এটে চারটা কালো চিয়ার দেখা যার।

এই ফোটোর মধ্যে প্লাস্টিকের একটা বালটি দেখা যার।

ওর মইদ্যে গাসপালা ছবি দেখা যার।

এই ফটো -এর মইধ্যে ঘাস দেখা যার ।

এই ফটোর মইদ্যে একটা ক্যামেরা স্ট্যান্ড দেখা যার।

এই ফটোর মধ্যে অনেকজন মানুষ দেখা যার।

তিনটা লাল রঙ্গের প্লাস্টিকের বালটি দেখা যার।